পিছনে একটি ঘর দেখতে পাচ্ছি।

অনেকগুলি রেয়াংস রয়েছে দেখতে পাচ্ছি।

এক এক জন লোক একেকটি বক্সের মধ্যে বসে আছে।

এখানে একটি গরের বেতরে দুটি ফুলের মালা জোলানো রয়েসে দেখতে পাচ্চি ।

পেপারের কাগজ রয়েসে দেখতে পাচ্ছি।

পেছনে কয়েকগুলি দোকান দেখতে পাচ্ছি।

লিঘো এ অ্যাড দেখতে পাচ্ছি।

এখানে একটি বাঁশের তৈরি গর রয়েছে দেখতে পাচ্ছি।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

একটি কার দেখতে পাচ্ছি একটি অটো দেখতে পাচ্ছি।

বাইকগুলি পালসার বাইক দেখতে পাচ্ছি।

বাইকে লুকিং গ্লাস লাগানো আছে দেখতে পাছ--

সাইনবোর্ডে লেখা আসে মাল্টি কলার ডিজিটাল প্রিন্টিং ।

রেস্টুরেন্টে সামনে অনেকগুলি মালা ঝুলিয়ে রাখা আছে দেখতে পাচ্ছি।

অনেকগুলি বক্স রয়েছে দেখতে পাচ্ছি।

বোতলটির কালার সবুজ কালার দেখতে পাচ্চি।

এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন।